তে আমি একটি বাজারের চিত্র দেখতে পাচ্ছি যেখানে একটি দোকানের মধ্যে বিভিন্ন রকম সামগ্রী সাজানো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এবং পান ।

ছবিতে আমি একটি ভোজনশালা দেখতে পাচ্ছি। যেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রত্যেকে খাবার পরিবেশন করছেন।

এই অনুষ্ঠান বাড়িটি শীততাপ নিয়ন্ত্রিত। এখানে কয়েকটি আলো রয়েছে এবং কয়েকটি শব্দযন্ত্র রয়েছে। আমি এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।

এবং এখানে একটি লম্বা চওড়া রাস্তা রয়েছে। এখানে একটি ময়লা ফেলার জায়গা দেখতে পাচ্ছি এই রকম জায়গা আমাদের পাড়ায় দেখা যায়।

ছবিতে আমি একটি মূর্তি দেখতে পাচ্ছি। এটি সাধারণত নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি । পাশে ভারতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে।

ছবিতে আমি একটি পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। পাহাড় টিতে অনেক বড় বড় গাছ রয়েছেএবং এখান থেকে একটি সরু রাস্তা দেখা যাচ্ছে।

এখানে বসার জন্য কয়টি জায়গা রয়েছে। দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি বড় বড় তালগাছ রয়েছে । এটি খুব মনোরম দৃশ্য।

দূরে কয়েকটি বিশ্রামালয় দেখতে পাচ্ছি এবং কয়েকটি বড় বড় বৃক্ষ দেখা যাচ্ছে এবং একটি বড় আকাশ দেখা যাচ্ছে। আমি এরকম বাজারে গেছি।